লোকও দেখা যাচ্ছে না আশেপাশে।

একটি লোক একটি বাচ্চা সহ।

এর ডানদিকেও রয়েসে একটা বিল্ডিং বাম দিকে একটা রয়েছে বিল্ডিং ।

একটা ঘরের ভিতরে দেখতে পাচ্ছি বুদ্ধদেবের একটা স্ট্যাচু ।